এবং উপর এগুলি অনেকটা সুন্দর লাগছে দেখতে হেব্বি।

এখানে দেখা যাচ্ছে যে এটা একটা অনেক বড়ো যেখানে মানুষের ব্যবহৃত রোজকার জিনিসপত্র রাখা আছে যেমন--

এটি একটি ইকো পার্কের - এর ভিতরে একটি দর্শনীয় স্থান পিরামিড এবং মমি নামে পরিচিত এখানে বিভিন্ন দেশের রাজধানীদের মমি সংগ্রহীত করে রাখা হয়েছে বলে নির্দে- বলে মনে হয় ।

এবং বোঝা যাচ্ছে যে এটা একটা নীল রঙের এর ঘর মন্দির যার পাশে একটি বাচ্চা মহিলা কোলে নিয়ে |

এখানে দেখা যাচ্ছে যে এটি একটি রাস্তা যেখানে রিক্সা গাড়ি ঘড়া চলাচল করছে এবং সামনে দেখা যাচ্ছে একটা--